হ্যাঁ দেখা যাবে কি একটা কি বিপর্যায়ে চলে আসবে যা সাধারণ মানুষের খাবার হাতের নাগালে কিছু থাকবে না এইগুলো দেখা যাবে যেইটা উচ্চবিত্ত যে একটা খাবার হয়ে যাবে এইগুলা হয়তো কিছু মানুষ খুবই সুখে থাকবে আর কিছু মানুষ খুবই অসহায়তার মধ্যে থাকতে হবে এটা তো কিন্তু এই অসহায় মানুষের সংখ্যা অনেক বৃদ্ধি পাচ্ছে এইটাই হলো পাচ্ছে এবং বৃদ্ধি পাবে খুবই খুবই দ্রুত গতিতে বৃদ্ধি পাবে এই সংখ্যা তা বৃদ্ধি পাবে এবং যারা অসহায় হবে খুবই অসহায় এবং যারা ধোনি হবে অধিক ধোনি হবে আরেকটা মজার বিষয় আজকে খেয়াল করছেন হিরো আলম নাকি চারশো কত আটশো কত ব্যবধানে হাটছে

হ্যাঁ হ্যাঁ আমি আসলে ফলাফল তা দেখি না যদিও তো তার হিরো আলম হেরে গেছে তাই তো আহ মানে আটশো মার্জিন টা দেখেন আটশো কত

হিরো আলম এর যদি এই হয় হেরো আলম আমাদের সংসদের জন্য উপজোগী মনে হয় এইটা

digital নিরাপরতা করতেছে করছে তো এইজন্য এখন যে আপনার আপনার ওই যে সমাবেগ নদিয়ার জন্য কথা বলেন কিংবা বিভিন্ন সময় বিভিন্ন রকম information দেয় কাটুনে আর একটা মেয়ে আছে cartoonist কে মারলো

বেশি কথাবার্তা বলা যাবে না actually জী জী হয়তো এখন কার দিনে এইরকমই হচ্ছে আমাদের দেশ তা কিভাবে এগিয়ে যাবে হয়তো কয়েক সময় হবে বর্তমানে দেখলাম যে আমাদের মহিলা ক্রিকেট team বেশ ভালো করছে world cup এই বিশ্ব কাপে খুবই ভালো করছে

ক্রিকেট প্রথম দিকে দেখতে সিলাম যে একশো দেড়শো রানের বেশি কেও করতে পারতেসিলো না কেউ হ্যাঁ এখন হয়তো বা সম্ভব হচ্ছে না কিন্তু হয়তো বা যখন দেখা যাবে যে batting পিচ এ খেলা যাবে ঐদিন হয়তো আবার run বেশি হবে এটাতে পিচ এর উপর নির্ভরতা আছে ক্রিকেট যেহুতু last এর game তা আমি কিছুটা দেখছিলাম যে এক্সেলেটর খুন্না না কুইন লার্ন ক্ষুন্ন ফিলটার দুইশো রানের উপর চেস করে জিতছে দেখছেন জি জি ওই match টা দেখেছি ওই match টা দেখেছি জনসন চার্চ গত কাল খুবই ভালো খেলেছে century করেছে এবং হইলো হ্যা time জ্ঞান ninety five আর আজকে হপ মানে হপ শাহী শাহী হপ ninety two তো এবার ভালো একটা খেলা খেলেছে

ও আজকের খবর তো হাতুড়ে সিং এর আবার ফিরে আসছে জারনামে এতো দোষ যে চলে এলো জি আবার তাকে ডাকা হচ্ছে আমার ওইটা বিষয় টা খুবই গোপালনে আগের বার তো ই ঠিক করে বিভিন্ন পোচের এ থিম নিয়ে এদের গোপনে ডাকা হলো actually জী অসংখ ধন্যবাদ আসলে আপনার সাথে অনেক কথা হলো বর্তমান সংবয়ন নিয়ে সম্পর্কে

এমনি হটাৎ করে

আলিকুম আসসালাম কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি তোমার কি অবস্থা? অনেকদিন পর কথা হচ্ছে, হ্যাঁ, এইতো আমার চলছে এখন আবহাওয়ার যে পরিবর্তন হচ্ছে আমাদের, শীত-গরম শীত-গরম এর মধ্যেই যাচ্ছে তোমার কি অবস্থা? তোমাদের ওখানে আবহাওয়া কেমন চলছে এখন? আমাদের এখানে আবহাওয়া তেমন ভালো না, দিনে গরম পড়ে রাতে ঠান্ডা পড়ে এই আর কি, ও হ্যাঁ সব জায়গাতেই এখন একই অবস্থা চলছে, তো তোমার শীতকাল কেমন কাটছে? শীতের পিঠাটিঠা খাওয়া হচ্ছে? হ্যাঁ শীতের পিঠা একটু-আধটু খাওয়া হয়েছে ওই আম্মু যতটুকু বানাতে পেরেছে ততটুকুই খেতে পেরেছি তো তোমার কি অবস্থা? কেমন খেলে? না আসলে আমার খাওয়া হয়নি কারণ কি দেখো শীতের পিঠা খাওয়া মজা হচ্ছে আলাদা শীতকালে কুয়াশার মধ্যে গরম গরম পিঠে খাওয়ার মজাই আলাদা কিন্তু আমাদের এখানে যেভাবে গরম পড়তেছে শীত মনে হচ্ছে না সেজন্য আমার সেভাবে পিঠাটিঠা খাওয়া হয় নাই, ও আচ্ছা মানে কিছুদিন আগে মোটামুটি শীত ছিল অন্য বছরের তুলনায় এ বছর শীত পড়েছিল তো? হ্যাঁ কিন্তু এইটা শুধু কিছুদিনের জন্য ছিল তারপর যেইভাবে গরম পড়া শুরু হল কোন দিক দিয়েই মনে হচ্ছে না এটা শীতকাল কারণ কি দেখো, তুমি শীতের এখন ঠান্ডা পরে রাতের দিকে ঠান্ডা পরে তুমি রাতে ঠান্ডার কাপড় তাপর পরবে শীতে আমরা যে শীতের কাপড় পড়ি, পড়লে তুমি দেখবে গরমে তুমি ঘামিয়ে গেছো, ঘুমিয়ে দেয় এর থেকে মানুষ অসুস্থ হয়ে পড়ছে, এখন একটা এমন অবস্থা তৈরি হয়েছে যে ঠান্ডা আর গরম mix তৈরী হয়েছে তে হ্যাঁ হ্যাঁ তা ঠিক হ্যাঁ শীতটা তো বেশি না মনে হয় তিন চারদিন ছিল তারপর শেষ হম আচ্ছা আমাদের তো ছয়টা ঋতু তাইনা?

এই ঋতু গুলোর মধ্যে কোন ঋতুটা তোমার সবথেকে বেশি ভালো লাগে? আমার কাছে শীতকালটাই বেশি ভালো লাগে, হ্যাঁ শীতকালটা তো বেশি পায় না এর জন্য মনে হয় শীতকালে টাই ভালো লাগে তোমার কাছে কোন ঋতু ভালো লাগে? আমার কাছে বসন্ত ঋতু টা অনেক ভালো লাগে কিন্তু জানোতো আমি না বসন্তঋতুকে অনেক miss করছি এখনতো বসন্তকাল পাওয়াই যায়না,

যেভাবে মানে কোন একটা ঋতু মনে করো ঠিক ঠাক মতো ভাবে চলছে না আবহাওয়ার এতটা পরিবর্তন হয়েছে মনে করো এবার বৃষ্টিতে তেমন বৃষ্টি হয় নাই কিন্তু আমাদের এদিকে বৃষ্টি হয় নাই কিন্তু অন্যান্য উপকূল অঞ্চল গুলোতে প্রচুর বৃষ্টি হয়েছে,

হ্যাঁ আমাদের এই দিকে খুব একটা বৃষ্টি হয় নাই, যেমন দেখো সিলেট বা পাশাপাশি অনেক উপকূলীয় অঞ্চল গুলো যেমন রংপুর তারপর এইসব জায়গা নাকি, বৃষ্টি হয়েছে ওদের মানে যতটুকু দরকার ততটুকু বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের চট্টগ্রামে তারপর তোমাদের ঢাকাতে সেরকম বৃষ্টি হয় নাই, আর এখন যে এই যে শীতকালটা গেল, শীতকাল আসলে শীত মনে হয় না খুব একটা আর যারা বাইরে কাজ করে তাদের হয়ত বা তারা একটু অনুভব করতে পেরেছে, হম আমার একটা cousin আছে তুমিতো মনে হয় তাকে চিনো? কে উনি? ওইযে গতবার তুমি আমাদের বাসাতে বেড়াতে আসলে, তোমার সাথে দেখা হল?

হ্যাঁ ওই যে ওতো রংপুরে থাকেতো আমার কালকে কথা হল ও বলতেছে ওদের ওখানটা নাকি অনেক সব ঋতুই ওরা অনেক ভালোভাবে ওরা উপভোগ করতেছে শীতকালে শীত করতেছে, আমাদের এখানে যেমন গরম পরছে কিন্তু ওদের সেখানে গরম পরছে না ওদের আবহাওয়াটা নাকি অনেক সুন্দর যাচ্ছে শীতে শীত পড়ছে গরম কালে গরম, তারপর বৃষ্টির দিনে বৃষ্টি পড়ছে, বসন্ত তে নাকি বসন্ত উপভোগ করছে ওরা নাকি সব ঋতুই অনেক ঠিকঠাক পাচ্ছে, হ্যাঁ রংপুরের ওখানে গাছপালা সংখ্যাটা বেশি যার কারণে এই এই আবহাওয়া টা উপভোগ করতে পারছে, তারপরও আরো আমাকে বলছে ও নাকি শীতকালটা অনেক ভালোভাবে কাটিয়েছে, শীতের কুয়াশা তারপর গরম গরম পিঠা অনেক অনেক enjoy করছে এই শীতকালটাতে,

আমাদের এখানে না হওয়ার কারণ মনে করো আমরাই, হ্যাঁ তা ঠিকআমাদের জন্যই আসলে আমাদের আবহাওয়ার এই অবস্থা, ওদের ওখানে যেমন আশেপাশে গাছপালায় ভরা মানে তুমি যেদিকে তাকাবে সেদিকেই শুধু গাছপালা থাকবেআর এইসব শহর অঞ্চলগুলোতে তুমি যেদিকে তাকাবে সেদিকেই শুধু দেখবে building office adalat বাসাবাড়িএক একটা জায়গায় এক এক একটা, School মানে কি এখানে গাছপালার সংখ্যা নেই বললেই চলে, হ্যাঁ হ্যাঁ একদমইবাংলাদেশের জনসংখ্যার হার যেভাবে বাড়ছে মানুষ আসলে কিছু উপায় না পেয়ে গাছপালা কেটে জায়গা খালি করে বাড়িঘর করে ফেলছে, আর তুমি কি একটা জিনিস খেয়াল করেছো যে মনে করো আমরা school পড়তাম যখন, তখন আমাদের স্কুলটার আশেপাশে গাছপালা লাগানো থাকততারপর মাঝখানে, একটা বট গাছ থাকতো যেটা ছায়া পুরোটা স্কুল জুড়ে থাকতো আমরা খেলার সময় গাছের নিচে বসে ছায়াতে বসে গল্প করতাম খেলতাম, কিরকম একটা ভালো পরিবেশ ছিল না? স্কুলগুলো তুমি দেখছ বর্তমানে স্কুলগুলো হচ্ছে বিল্ডিং একটা বাসাবাড়ী বাসাবাড়ির মধ্যে দেখা যাচ্ছে যে দশতলা বারো তলা একটা বাসাবাসার মধ্যে দেখা যাচ্ছে যে ওরা দুই তলা বা তিন তলা এরকম পুরোটা ভাড়াতে নিয়ে school তৈরি করছে normal যে private school গুলো? আমাদের এইসব স্কুলে আমি শুধু চিন্তা করি যে ওরা একেতো গাছপালা কিছু নেই তারপরও বদ্ধ room একটা জায়গাতে school এখানে বাচ্চারা খেলাধুলা time পাচ্ছে কোথায়? খেলাধুলোর জায়গা কোথায় পাচ্ছে? ওরা প্রকৃতিটাকে কিভাবে উপভোগ করছে? হ্যাঁ আর যেসব যারা হচ্ছে ভাড়া ছাড়া নেয়, কিছু আগের পুরাতন স্কুল গুলো ওগুলোতে একমাত্র মাঠ আছেএকটা বিশাল বড় মাঠ আছে আর আমরা যখন, পড়া লেখা করেছিলাম তখন সেই মাঠে ঘাসটাস লাগানো ছিল মানে খুবই সুন্দর একটা পরিবেশ, আশেপাশের বিভিন্ন ফুল গাছ ছিল ছোটখাটো ফুল গাছগুলো লাগাইত টিচাররা আমাদেরকে দিয়ে লাগাইতো, আমাদেরকে উৎসাহিত করতো গাছ লাগানোর জন্য, হ্যাঁ এখন ওগুলো কিছুই নেই এখন নিচে পুরো floor বানাইয়া রেখেছে,

আর এইসব গাছপালা না থাকার কারণেই কিন্তু দিন দিন আমাদের আবহাওয়াটা এত পরিবর্তন হচ্ছে, হ্যাঁ এই যে ঢাকা শহরের যেসব, জায়গাতে বেশি বেশি building উনারা কিন্তু চাইলেই ওনাদের ছাদে বল বারান্দায় বল বা বিভিন্ন জায়গায় যেখানে রোদের আলো আসে সেখানে উনারা ছোটখাটো গাছ লাগাতে পারে, কিন্তু এটা সংখ্যাটাও খুব কম,

হ্যাঁ এখন যে গাছ লাগানোটা এক সময় আমাদের কাছে মনে হতো গাছ লাগানো টা আমাদের দায়িত্বআমরা গাছ লাগাতাম আমরা ছোট ছোট চারা লাগাতাম অথবা আমরা, কথাও টবে ফুল লাগাতামব্যালকনিতে যে গ্রিল গুলো আছে ঝুলন্ত অবস্থায় গাছ লাগানো ছোট ছোট আমাদের কাছে ভালো লাগতএকটা দায়িত্ব মনে হতোযখন আমরা school থেকে যেটা থেকে শিখে আসতাম কিন্তু এখন দেখা যাচ্ছে মানুষ শখের বশে এটা করছে,

হ্যাঁ এটা একদম ঠিক বলেছো এখন নিজের শখের জন্য সব করে, তারপর তুমি কি এটা খেয়াল করছো আগে মনে করো যে আমাদের বড় বড় হাইওয়ে রাস্তাগুলো ছিল, এগুলোর আশেপাশে একটু মনে করো একটু নিরিবিলি রাস্তার আশেপাশে, সরকার থেকে গাছ লাগানো হতো বিভিন্ন NGO থেকে, বিভিন্ন NGO থেকে কাজে লাগানো হতো কিন্তু আমি এখন এটাও দেখিনা, হ্যাঁ হ্যাঁ, আসলেই এখন side কোন গাছপালাই নেই, হম এখন রাস্তার পাশ গুলোতে বড় বড় করে মানে হাঁটার জন্য flyover bridge overbridge foot overbridge এইসব করা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, আর তাছাড়া মনে করো আমরা যেভাবে দূষণ করছি, সবকিছুই দূষণ করি মোটামুটি বায়ুদূষণ বল পানি দূষণ বলো, এখন মনে কর বুড়িগঙ্গা নদী এই নদী সেই নদী সব নদীএর একটা ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে মাটি দূষণ করছি পানিদূষণ করছি বিশেষ করে বায়ুদূষণ আমরা যেভাবে করতেছি, গাড়ির ধোঁয়া এটা কলকারখানার ধোঁয়া এসব দিয়ে আমরা বায়ুদূষণ টা যেভাবে করতেছি তার কারণে আবহাওয়া পরিবর্তন হওয়ার একটা অনেক বড়ই কারন,

তো এটার আমরা যে অবস্থা করছি খুবই খারাপ, এটা আসলে পানি দেখলে বোঝা যায় না এটি কি একটা নদী নাকি একটা নর্দমা, এটাই বোঝাই যায়না, হ্যাঁ হ্যাঁ, হম বল, যে আমরা এখন সবাই বুঝি যে আমরা পরিবেশ দূষণ করছি হচ্ছে আমাদের দ্বারাই হচ্ছে কিন্তু তারপরেও আমরা আসলে ওই জিনিসটা কাটাতে পারিনা আমরা নিজেরা সচেতন আছি ঠিকই, কিন্তু সচেতন মূলক কাজ করিনা, হম আমরা দেখ আমরা জানি যেখানে সেখানে আবর্জনা ফেলা ভালো না বিনা প্রয়োজনে গাড়ির হর্ন বাজানো, তারপর মনে করো গাড়ির কালো ধোঁয়া ছাড়া, তারপর আমরা এসব জিনিস জানি, তারপর মনে করো আমরা কিছু ফেলার সময় আমরা সেটা dustbin খুঁজে ফেলানি,

হ্যাঁ,

গরম পড়ে মনে করো তোমাদের ওখানে গরম কেমন পরছে জানিনা কিন্তু আমাদের এখানে প্রচুর গরম পড়েছে বর্ষাকাল বল গ্রীস্মকাল বল শীতকাল বল প্রচুর গরম পড়েছে আর আমার মনে হচ্ছে এই গরমের একমাত্র কারণ,

হ্যাঁ গাছপালা না থাকার কারণেই আজকে আমাদের আবহাওয়া এই অবস্থা, কারণকি গাছপালা থাকলে একটা আবহাওয়া টা একটু শীতল থাকে, ভারসাম্য বজায় থাকেএখন তো আমাদের এখানে গাছপালায় নাইএজন্য ভারসাম্য বজায় থাকে না অতিরিক্ত গরম পড়ে, আর এখন তো ধরতে গেলে কোন ঋতুতে এখন পাওয়া যায়ই না,

সত্যি কথা বলতে আমরা তো জানি না বসন্তঋতু কবে আসে? টিভিতে যখন দেখি বসন্ত এসে গেছে গানটা তখন,

কারণ কি দেখো তুমি আগে একটা শীতল বসন্ত কালে একটা ফুরফুরে বাতাস থাকত না গরম না ঠান্ডা অনেক শীতল একটা বাতাস থাকতো, গাছে গাছগুলো অনেক নতুন, শীতকালের পরে নতুন, ফুলগুলো মানে পাতা ঝরে যাওয়ার পর যে নতুনভাবে fresh ভাবে গাছের পাতাগুলো হয়, ফুল ধরে, সবকিছু একটা নতুন পরিবেশ তৈরি হয়সেগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগতো কিন্তু এখন, তুমি দেখ এখন সেরকম কিছু পাবে না যেমন কি এবারে তুমি notice করো, আমরা জানি শীতের শেষের দিকে গাছের সব পাতা ঝরে যায় এবারে কি তুমি তেমন কিছু দেখছ? না না একদমই দেখিনি, হম এবার কিন্তু আমার কাছে সবকিছু উলট পালট লাগতেছে যার কারণে শুধু আবহাওয়াটা কারণে শুধু উল্টোপাল্টা জিনিসগুলো হচ্ছে, আসলে আমাদেরই উচিত সচেতন থাকা আর সচেতন মূলক কাজ করা, হ্যাঁ আমাদের এই উচিত আসলে সচেতনতা হম আমাদের দরকার ছোটদের উৎসাহিত করা গাছ লাগানোর জন্য, এখনতো শুধু বইতেই গাছ লাগান পরিবেশ বাঁচান এতটুকুই লিখেই আমরা সীমাবদ্ধ থাকি আসলে মূল কাজটা কিন্তু আর আর আমরা যদি আমরা যদি পরিবেশকে দূষণ করতেই থাকি গাছপালা না লাগাই, এভাবে অসচেতনতা অবলম্বন করেই চলি, তাহলে আমার মনে হয় আমার মনে হচ্ছে পরবর্তীতে এবারে তো যেমন তেমন এর পরবর্তী ঋতুগুলোতে মনে হচ্ছে আমার আর শীত গ্রীষ্ম বর্ষা কোন কিছুই দেখা হবে না সবকিছু একেবারে mixed ভাবে চলছে, হ্যাঁ, হ্যাঁ যাই হোক তোমার সঙ্গে আজকে কথা বলে অনেক ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলাম তুমিও চেষ্টা করবে তোমার আশেপাশের মানুষকে সচেতন রাখতে এবং সচেতন মূলক কাজ করার জন্য, হম আচ্ছা ঠিক আছে আবার পরে কথা হবে ভালো থেকো, হ্যাঁ তুমিও ভালো থেকো,